ভিডিও - টি দেখতে বেশ সুন্দর। ব্যাকগ্রাউন্ড -টা দেখো খুব সুন্দর গিটার গাছপালা দিয়ে দারুন সুন্দর ডেকোরেশন করা ।

দেখো চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি কাজের অফ । অফিস এর গেট টি দেখো বন্ধ।

দেখো চিত্র টি তে দেখা যাচ্ছে এটি একটি দোকান দোকান টি খুব বড় নয় একটি অসু--